এবং বেশির ভাগ যন্ত্রাংশ গুলি লাল রঙের ।

এটি মনে হচ্ছে কোনো একটা পার্ক -এর ছবি-ই।

এবং আর একটি জায়গায় লেখা আছে ইনস্টাট ফোটো অর পাসপোর্ট সাইজ এ--

রয়েছে এবং একটি প্যান্ট পরে রয়েছে তার একটি সেলফি তুলছে।